সেই দিয়ে আমি সাবান মেখে চান করলাম অনেক সেই পাঁচ তা সাড়ে পাঁচটা সময় তে তারপরে ঐডি দুটো খাই ফেলাম হ্যাঁ বাবা আছেন করলাম ওখানে

আস্তে আস্তে হচ্ছে হম হম